লিব্রিঅফিস Math এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে মেট্রিক্স লেখা যায়
এবং কোনো নির্দিষ্ট অক্ষর অনুযায়ী সমীকরণ বিন্যস্ত করা যায়
এরজন্য যে রাইটের নথিটি আমরা আগের টিউটোরিয়ালে তৈরী করেছিলাম অর্থাৎ mathexample1ওডিটি সেটিকে খোলা যাক
মাথ ব্যবহার করে লেখা আগের সব সূত্রগুলি লক্ষ্য করুন
এবার স্ক্রল করে শেষ পৃষ্ঠায় যাওয়া যান এবং কন্ট্রোল Enter টিপে নতুন পৃষ্ঠায় যান
মাথ শুরু করতে ইনসার্ট মেনু ত়ে ক্লিক করুন তারপর অবজেক্ট ও তারপর ফরমুলা ক্লিক করুন
মাথ এ ম্যাট্রিক্স এবং সেটির উপাদান নিয়ে গঠিত সারি ও কলাম লেখার জন্য আলাদা মার্ক আপ আছে
সময় বাঁচানোর জন্য আমি ইতিমধ্যেই উদাহরণগুলি লিখে রেখেছি
এখন সেগুলি কপি করে এখানে পেস্ট করবো
এখন আমরা শিখব কিভাবে ২ বাই ৩ ম্যাট্রিক্স লেখা যায়
এই ম্যাট্রিক্স এ ২ টি সারি এবং ৩ টি কলাম আছে
আমরা মেট্রিক্স মার্ক আপ ব্যবহার করবো এবং সূত্র সম্পাদক উইন্ডোত়ে দ্বিতীয় বন্ধনীর মধ্যে সেটির সব উপাদানগুলি লিখব
লক্ষ্য করুন সারির উপাদানগুলি একটি হাশ চিহ্ন দ্বারা আলাদা করা আছে
এবং সারিগুলি পৃথক আছে দুটি হাশ চিহ্ন দ্বারা
ম্যাট্রিক্স ব্র্যাকেটের মধ্যে ঘিরে রাখতে প্রথম বন্ধনী ব্যবহার করুন
এখন লক্ষ্য করুন বন্ধনী গুলি ছোট এবং ম্যাট্রিক্স এর সব উপাদান সেগুলিতে ধরেনি
বন্ধনীগুলি প্রত্যেক উপাদানের আকারের সমান এবং তাই ম্যাট্রিক্স এর আকারের সাথে এটি মেলেনা
এই সম্যস্যার সমাধান করতে আমরা লেফ্ট এবং রাইট শব্দ দুটি ব্যবহার করতে পারি
অর্থাৎ শুরুর বন্ধনীর আগে লেফ্ট এবং শেষের বন্ধনীর আগে রাইট লিখে বন্ধনী গুলির আকার পরিবর্তন করুন
পরবর্তী উদাহরণটি কপি এবং পেস্ট করা যাক
এখন স্ক্রিন এ একটি ৪ বাই ১ ম্যাট্রিক্স দেখা যাচ্ছে
Writer এর ধূসর বাক্সে আকার পরিবর্তনযোগ্য বন্ধনীগুলি লক্ষ্য করুন
এই ম্যাট্রিক্স এর জন্য মার্ক আপ টি স্ক্রিন এ দেখা যাচ্ছে
এখানে আমরা প্রথম বন্ধনীর পরিবর্তে তৃতীয় বন্ধনী ও ব্যবহার করতে পারি
তাহলে মেট্রিক্স মার্ক আপ ব্যবহার করে আমরা যেকোনো মাত্রার ম্যাট্রিক্স লিখতে পারি
এখন মেট্রিক্স যোগ করার একটি উদাহরণ দেখা যাক
সূত্র সম্পাদক উইন্ডোত়ে একটি নতুন লাইন এ যান
আমরা দুটি ফাঁকা লাইন যোগ করতে পরপর দুবার এন্টার কী টিপতে পারি
স্ক্রিন এ যেমন দেখা যাচ্ছে সেরকম দুটি ২ বাই ৩ ম্যাট্রিক্স পাশাপাশি লেখা যাক
এরপর দুটি ম্যাট্রিক্স এর মধ্যে যোগ বোঝাতে সেদুটির মধ্যে একটি যোগচিহ্ন যুক্ত করা যাক
এটি করতে রাইটের ধূসর বাক্সে দুটি ম্যাট্রিক্সের মধ্যবর্তী শূন্যস্থানে ক্লিক করুন
দেখুন সূত্র সম্পাদক উইন্ডোত়ে কার্সর টি মোটামুটিভাবে দুটি ম্যাট্রিক্স মার্ক আপ এর মাঝে এসে গেছে
দুটি ম্যাট্রিক্স এর মাঝে যোগচিহ্ন লিখুন
দেখুন একটি যোগচিহ্ন দেখা যাচ্ছে
এবার এই দীর্ঘ ফাঁক এর পরে একটি সমান চিহ্ন
এবং তারপর সেটির ডানদিকে তৃতীয় ম্যাট্রিক্স অর্থাৎ যোগফল ম্যাট্রিক্স টি লেখা যাক
লক্ষ্য করুন আমরা আমাদের উদাহরণে গ্রীক অক্ষর ব্যবহার করেছি
তাহলে এটি হল এই দুটি ম্যাট্রিক্স এর যোগফল
আমাদের কাজ সংরক্ষণ করে নেওয়া যাক
কোনো ম্যাট্রিক্স কে একটি সংখ্যা দ্বারা গুন করার একটি উদাহরণ দেখা যাক
আমরা একটি ২ বাই ৩ ম্যাট্রিক্স লিখব এবং সেটি ৪ দিয়ে গুন করবো
আমরা 4 টাইমস লিখে তারপর ম্যাট্রিক্স লিখব
ম্যাট্রিক্স টি কপি করুন এবং FEW ত়ে সেটি পেস্ট করা যাক
এরপর দীর্ঘ ফাঁক গুলির শেষে সমান চিহ্ন যোগ করা যাক
তারপর ম্যাট্রিক্স এর গুণফল লিখুন
আমি ম্যাট্রিক্স গুণফল এর মার্ক আপ কপি করে পেস্ট করছি
তাহলে এটাই হল ২ বাই ৩ কোনো ম্যাট্রিক্সকে কোনো সংখ্যা দ্বারা গুন করার ফলাফল
এখন আমরা ম্যাট্রিক্স সাজাতে ফরম্যাট মেনুতে ক্লিক করে তারপর ফন্ট ফন্ট সাইজ অ্যালিগ্নমেন্ট এবং স্পেসিং নির্বাচন করতে পারি
উদাহরণস্বরূপ স্পেসিং নির্বাচন করুন
ডানদিকের ক্যাটেগরি ড্রপ ডাউন থেকে ম্যাট্রিস নির্বাচন করুন
লাইন স্পেসিং পরিবর্তন করে ২০ শতাংশ এবং কলাম স্পেসিং ৫০ শতাংশ করুন
Ok ত়ে ক্লিক করুন
দেখুন কিভাবে ম্যাট্রিক্স এবং তার উপাদানগুলি ফাঁক ফাঁক হয়ে গেছে
এবার আমাদের কাজটি সংরক্ষণ করতে ফাইল এবং তারপর সেভ ক্লিক করুন
এখন আমরা দুটি বা তিনটি সমীকরণ লিখতে ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি এবং তারপর একটি নির্দিষ্ট অক্ষর অনুযাই সেগুলিকে বিন্যস্ত করতে পারি
উদাহরণস্বরূপ আমরা সহসমীকরণ লিখে সেগুলি সমান চিহ্ন অনুযায়ী বিন্যস্ত করতে পারি
স্ক্রিন এ যেমন দেখা যাচ্ছে সেইমত কয়েকটি সহসমীকরণ লিখুন
লক্ষ্য করুন এগুলি সমান চিহ্ন অনুযায়ী সঠিকভাবে বিন্যস্ত নয়
এগুলিকে বিন্যস্ত করতে আমরা ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি
আমরা এই সমীকরণের প্রত্যেক অংশকে আলাদা করে নিতে পারি এবং সেই অংশগুলিকে Matrix এর উপাদান হিসাবে ব্যবহার করতে পারি
এখানে 2এক্স হল একটি অংশ y আরেকটি অংশ সমান চিহ্নটিও আরেকটি অংশ এবং আরো এরকম আছে
দুবার এন্টার টিপুন
মার্ক আপ কপি করে পেস্ট করুন
তাই নতুন মার্ক আপ স্ক্রিন এ যেমন দেখানো আছে তেমন দেখতে লাগছে
এখানে আমরা মেট্রিক্স মার্ক আপ ব্যবহার করে সমীকরণের প্রত্যেক অংশকে আলাদা উপাদান হিসাবে ধরেছি এবং সেগুলি চিহ্ন দ্বারা আলাদা করেছি
আমরা দুটি সমীকরণ কে আলাদা করতে দুটি হাশ চিহ্ন ব্যবহার করতে পারি
এখানে এখন সঠিকভাবে বিন্যস্ত সমীকরণ গুলি দেখা যাচ্ছে
এবার আরেকগুচ্ছ সমীকরণ লেখা যাক
এখানে ধরা যাক সমান চিন্হের বাম এবং ডানদিকে সমান সংখ্যক অংশ নেই
স্ক্রিনের সমীকরণগুলি দেখুন
লক্ষ্য করুন সেগুলি সমান চিহ্ন অনুযায়ী বিন্যস্ত নয়
এগুলিকে বিন্যস্ত করতে মার্ক আপ পুনরায় লেখা যাক
দুবার এন্টার টিপুন
আমি মার্ক আপ টি কপি করে পেস্ট করছি
তাহলে এখানে আমরা সমান চিন্হের ডান এবং বাম দিকের অংশগুলিকে বিন্যস্ত করতে অ্যালিগন r এবং অ্যালিগন l ব্যবহার করেছি
এখানে সঠিকভাবে বিন্যস্ত সমীকরণ গুলি দেখা যাচ্ছে
এখন আপনাদের জন্য একটি অনুশীলনী আছে একটি 2এক্স3 ম্যাট্রিক্সকে একটি 3এক্স1 ম্যাট্রিক্স দ্বারা গুন করার জন্য ধাপগুলি লিখুন
ফন্ট সাইজ এবং স্পেসিং পরিবর্তন করতে ফরম্যাটিং ব্যবহার করুন
তিনটি সমীকরণ লিখুন সমান চিহ্ন অনুযায়ী সমীকরণ গুলি সাজান
এখানেই লিব্রিঅফিস মাথ এর ম্যাট্রিক্স এবং সমীকরণ বিন্যস্ত করা সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সারসংক্ষেপে এতে আমরা শিখেছি ম্যাট্রিক্স লেখা এবং একটি নির্দিষ্ট অক্ষর অনুযাই সমীকরণ বিন্যস্ত করা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
এই প্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ